এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি আই. ডি. বি. আই. ব্যাঙ্ক এখানে এনারা চারজন আছেন চারজন বসে আছেন কোনো কার্যে কাজের জন্য এসেছেন।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি-ই কোনো মেলার ছবি যেখানে পর পর সমস্ত মেয়েদের সাজের জিনিসের দোকান এগুলো।

এবং একটি টোটো দাঁড়িয়ে কত গুলো মোটর সাইকেল দাঁড়িয়ে মানুষ জন যাতায়াত করছে | অর্থাত এটি রাস্তার ওপরে অবস্থিত।

এটি পশ্চিমবঙ্গ সরকারের নির্বাহী বাস্তু কারের করন পূর্ত দপ্তর।

এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে নাইন নাইন ডবল ত্রি ফাইভ ডবল সেভেন ত্রি নাইন ওয়ান ।

যিনি এই- আ- মূর্তিটি রাস্তার উপরে বা কোনো পার্কে মূর্তিটি রাখা রয়ে রাখা আছে।

এই ছবিটি এটি একটি মিষ্টির দোকানের ছবি।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে এটি একটি একশো আট টি শিব মন্দির।

এখানে দুটো কম্পিউটার আছে সামনে একটি টিভি স্ক্রিন দেখা যাচ্ছে এখানে।

এখানে একজন লোক এ.টি.এম থেকে কাজ মিটিয়ে এ.টি.এম থেকে বেরোচ্ছে ।

এটি একটু লজ | এখানে একটি অনুষ্ঠান চলছে ।

এবং এটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। ঝাড়গ্রাম কেন্দ্রীয় বাস টারমিনারস এটি।

এটি একটি মুদিখানার দোকানের ছবি এবং এখানে আ আ প্রগ্রেসিভ কোচিং সেন্টার এর।

এটা দেখতে পাচ্ছি একটি সেলুন এর ছবি। এখানে একটি বাচ্চা ছেলে অ্যা বসে রয়েছে।

এই ছবিটিতে দেখে মনে হচ্ছে এটি একটি লজে -এর ছবি।